ইক মানে তিন জাগা যেতে পারবেন তিনটে রাস্তা তিনটে সাইডে চলে গেছে এবং উপরে একটা গ্রিন কালার - এর দুরে একটা বোর্ড দেখা যাচ্ছে যেখানে মাইলস্টোন মানে কোথায় কত কিলোমিটার দুরে কোন জায়গাটা কতটা মানে সব কিছু এ বোর্ড এর মধ্যে লেখা আছে এবং বহু লোক এই রাস্তা দিয়ে যাতায়াত করছে।

মেকআপ এর সমস্ত কিছু আবার এখন ক্লথসের ওখানে শাড়ি ড্রেস এবং ছেলে মেয়েদের যে সমস্ত কিছু আছে এবং কিছু সাইড -এ বাচ্ছাদের খেলনা এখানে রাখা আছে সব কিছু এখানে বিক্রি হয়।

এখানে আমরা দেখতে পাচ্ছি বিশদ একটি মেলা বলতে পারো মেলায় যে সমস্ত দোকানপাট বসানো এখানে ঠিক সেরকম ভাবেই কিছু দোকান বসে আছে যেখানে বহু রকমের জিনিসপত্র বিক্রি হচ্ছে যেমন--

তাই মন্দির ঢুকতেই দুপাশে দুটো হনুমানের ছবি এবং সামনে একটা লোক এখানে পুজোর সামগ্রী নিয়ে বিক্রি ক কেনাকাটি করছে মানে বিক্রি করছে বহু লোক এখান থেকে কেনে পুজো দেবে বলে।

কি এ মানুষ হাটাচলাগত তাদের দেশ বেশভূষা তারা কি পরত বা না পরত বা কিছুই পরত না সেরকম টাইম এর সেই সমস্ত লাঠি হাতে সেই ছবিটা তুলে ধরা হয়েছে।

এটা বেসিক্যালি একটা শপিং মল এবং এখানে আমরা দেখতে পাচ্ছি প্রচুর জামা কাপড় ঝোলানো আছে যার যেটা পছন্দ সে সেখান থেকে এবং প্রচুর অ্যাড ও দেওয়া আছে এবং প্রচুর লাইটিং ডেকোরেশন খুব সুন্দর ভাবে করা আছে এবার কিছু কিছু জায়গায় দেখতে পাচ্ছি কিছু পাশে--

এটা একটা শপিং মল এর স্টো-র-- দেখতে পারো যেখানে আমরা দেখতে পাচ্ছি . বিভিন্ন আরচার টাইপ এর জিনিস আছে জুস টাইপ এর কোল্ডরিং সমস্ত কিছু এখানে পাওয়া আছে এবং যেখানে লেখা আছে ফিফটি পার্সেন্ট অফ মানে অফ দিচ্ছে ফিফটি পার্সেন্ট --

এবং সারপ্রাইজিং ফ্যাশন ফ্রেন্ডলি প্রাইজ এর একটা অফার এই স্টোর এর মধ্যে আমরা দেখতে পাচ্ছি।

কিন্তু বেসিক্যালি এট্রাক্টিভ লাগছে মন্দিরটা। যেখানে প্রচুর ঠাকুরের একটা মূর্তি গুলো সামনে করা আছে এবং সাদা সবুজ কালারের মন্দিরটা। যা দেখতে খুবই অপূর্ব সুন্দর লাগছে।